এতে কিন্তু আপনার এই কাজটা আপনার এই চাকরিটা কিন্তু অনেক ভালো আপনি বাসায় বসে নিশ্চিন্তে করতে পারছেন হয়তো একটু ঘুম মাঝে মাঝে কম হল কিন্তু এটা কিন্তু আপনি balance ও করতে পারেন এতে কিন্তু সমস্যা হয় না যেহেতু কাজটা আপনি নিজের ঘরে করেন।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

সেই হিসেবে আসলে একটা চুপ করে সেভাবে সামনে আগাতে হবে। আচ্ছা তাহলে তো আমার মনে হয় আপনার কাছ থেকে একদিন দেখা করে বসে এগুলো নিয়ে সুন্দর করে আলোচনা করা উচিত একদম আপনি যেহেতু অনেকদিন থেকে করছেন। হ্যাঁ আপু করতে পারেন করতে পারেন কিন্তু এটার পাশাপাশি আপনার ওই ধৈর্যটা থাকতে হবে মানুষকে কিভাবে উত্তর দিব। আহ তারপরে আবার নিজের একটা development এর সময় আছে প্রথম প্রথম কিন্তু আপু সব জায়গায় একই এই যে ধরেন freelancing এ ও payment দিতে চাবে না মানে খুব কম একটা বড় একটা কাজ। আদায় করে নেবে কিন্তু তার বিপরীতে আপনাকে খুব অল্পসংখ্যক একটা আহ হয়তোবা ই দিল মানে পারিশ্রমিক দিল এধরনের কাজ কিন্তু হচ্ছে মানে নতুন হিসেবে। হ্যাঁ নতুন হিসেবে অনেক সময় ঝামেলা ধৈর্য টা রাখতে হবে কাজটা শেষ পর্যন্ত শিখে যেন একদম ধরে রাখা যায় তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হম আমিও কিন্তু এখন government job এগুলো একদম চিন্তা করছি না আমি আমার মনে হয় যে আমি কিন্তু চাকরির জন্য পড়িনা তাহলে আমি কেন apply করব? আমি apply করে আমার চেয়ে যে দক্ষ আছে যে আমার থেকে বেশি পড়াশোনা করতেছে কেন আমি তার জায়গাটা নষ্ট করব এটা চিন্তা করে আমি কিন্তু আর কোন job government job এর দিকে যাচ্ছি না apply করছি না আমার friend আছে ওরা করছে মাঝে মাঝে।

আহ খুব বেশি যে আমাকে earn করতে হবে ওরকম তাগিদ নাই আমি শুধু নিজের ইচ্ছে গুলো পূরণ করতে পারলেই চলবে এটা একটু অদ্ভুত শোনাই এটাই সত্যি আসলে। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের অনেকের family তে কিন্তু নয়টা পাঁচ টা কাজ মেয়েদের corporate যে life টা সেটা কিন্তু অনেকে আবার আহ খুব easily মেনে ও নিতে পারেন না আর যাদের যদি ধরেন কোন, আহ দায়িত্ব থাকে কাঁধে পরিবারের দায়িত্ব মানে টাকার দায়িত্বটা না basically একটা মানুষের দেখাশোনার দায়িত্ব যদি থাকে কারো উপর সেটাও কিন্তু আসলে চাকরির সাথে করাটা খুব difficult খুব difficult হয়ে যায় আমারও তাই আমি বাসার যেহেতু বড় মেয়ে তো আমার উপর অনেক দায়িত্ব থাকে তো আমি যে চাকরি করব মানে বাসাতেই থাকবো না এটা তারা কেউ মানতে চায় না বলে যে তুমি অন্য কিছু করো। সেটা করলে তুমি বাসায় সময় দিতে পারবে এজন্যই আমি এরকম করতে চাই আর সেজন্যই তো বললাম যে আমি হয়তো এদিকেই আরো বেশি আগ্রহ দেখাবো দেখি আপনার সঙ্গে দেখা করে কথা বলব এটা নিয়ে।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 হ্যাঁ এখন পড়াশোনা যেহেতু শেষের দিকে পড়াশোনায় একটু মনোযোগ দিচ্ছি যদিও আমাদের কিন্তু certificate দিয়ে কিছু হচ্ছে না এদেশে চাকরি বাকরি তো হচ্ছেই না তার পরেও পড়াশোনা করতে হবে বলেন তাই একটু ব্যস্ত আছি। হ্যাঁ সেটাই আহ ওইটাই যাক আমি তো এইতো চলছে পড়াশোনা শেষ করেছি এখনো পর্যন্ত সেভাবে আর কিছু করার ইচ্ছা নেই ভাবছি একটা professional course করব আহ বা। particularly চাকরির জন্য না just নিজের জন্য আর কি নিজের কাছে থাকবে বলতে পারবো যে না আমি এই জিনিসটা তে দক্ষ এতোটুকুই চাকরির জন্য আসলেই না। হ্যাঁ আসলে আমাদের তো কতই skill ই develop করা লাগে সব তো, আপনি হয়তো ওটা আপনার চাকরির sector এর কাজ না যেটা আপনি শিখলেন যে course টা করলেন কিন্তু তারপরেও কিন্তু আপনার কোন না কোন ক্ষেত্রে এই জিনিসটা লেগেই যাবে আপনি যেটাই শিখবেন যে course টা শিখবেন দেখবেন যে চাকরির কোথাও না কোথাও লেগে যাচ্ছে।

হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন even আমাদের জীবনের চলার পথে ও কিন্তু এটা সেটা আহ কখন কোনটা লেগে যায় কখন কি প্রয়োজন চলে আসে কেউ কিন্তু বলতে পারেনা। আমারতো তাদের জন্য খুবই আফসোস হয় যারা হচ্ছে চাকরির জন্য এখন দেখেন আমরা হয়তো freelance নিয়ে কথা বলতেছি আহ তারপরে jobs নিয়ে কথা বলতেছি কিন্তু আমাদের কতটা প্যারা লাগছে না কারণ আপনি একটা কাজ করছেন আমি ও আগ্রহ দেখাবো ইনশাআল্লাহ।

আবার যাদের উপর ধরেন একটা পরিবারের আহ financial pressure আছে সংসার চালানো দায়িত্ব আছে মানে টাকা পয়সার দিক দিয়ে সেটা কিন্তু আসলে খুব একটা মানে বড় দায়িত্ব আরে এটা বহন করা ও কিন্তু খুব কষ্ট।

তাদের কথা ভাবলে আমার আসলে খারাপই লাগে তাদের ও উচিৎ আসলে আমার মনে হয় যে এখন অনেকেই এজন্য চাকরি বাদ দিয়ে নিজে নিজের, কাজগুলো করতে চাচ্ছে কিছু টাকা পয়সা invest করে ব্যবসা করতে চাচ্ছে আমাদের দেশের চাকরির বাজার খারাপ হওয়াতেই এরকমটা হচ্ছে এটাও খারাপ না এটা করলে কিন্তু অর্থনীতি টা আরো ভালোই হবে যদি সবাই নিজে নিজের, আহ কাজগুলো করে যেমন ছোটখাটো ব্যবসা দেওয়া ইত্যাদি ইত্যাদি এতে ভালই হবে চাকরিতে।

আচ্ছা আপনি কিন্তু পরেরবার এদিকে আসলে অবশ্যই আমাকে জানাবেন আর আমিও।

হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কথা হবে আর facebook এ knock tock দিয়েন আহ online হলে একসাথে গল্প করবোনে আমরা সমস্যা নেই। ঠিক আছে ততদিন পর্যন্ত সাবধানে থাইকেন ভালো থাইকেন।

OK আল্লাহ হাফেজ।

এই চলছে রে, ভালোই আছি। না না এই একটু ব্যাস্ত ছিলাম আর কি বলব, ওই ভাইয়েরা এসছে না সবাই তাই তাদের সাথে মানে ঘুরতে যাচ্ছি এদিক ওদিক এবার তারা চলে যাবে পরশুদিন, তাই এবার দেখি কালকে কি করা যায় এখন আহ আর সব জায়গা তো ঘোরা হয়ে গেছে, হ্যাঁ ইকো পার্ক গেছি একদিন ইকো পার্ক গেছিলাম, তারপর সায়েন্স সিটি গেছি আর হ্যাঁ, হ্যাঁ ভিক্টোরিয়া গেছি একদিন, ভিক্টোরিয়া এইতো গেলাম, এই দু তিন দিন আগে তারপর তোর mall গেছিলাম। কোথায়?

ও আচ্ছা আচ্ছা গড়িয়া তে না, হ্যাঁ হ্যাঁ বলছিল আমার একটা বন্ধুর মামা থাকে ওখানে।

ওটা শুনেছি যে ওই তোর উম বাজারটা মানে বয়ে বয়ে নৌকার মধ্যে

এই যে আবার mall গেলাম কোয়েস্ট mall তো কোন দিন যাইনি এতদিন থেকে, তাই ভাবলাম লেক mall তো সবসময়ই যাওয়া হয়, একটু আহ সাউথ সিটি mall গেলাম আর সেখান থেকেই আবার কোয়েস্ট mall এ যাওয়া হল, খাওয়া-দাওয়া হল একটু, না, না এমনি just ঘুরতে গেছি আমি, " আহ না না এরকম কিছু না just ঘুরতে গেছি মানে বই দেখতে তো যায়নি, সেরকম কোনো কেউ বলেনি কিছু, যে বই এর ব্যাপারে বুঝলি, আমি তো জানি না। বইটার ব্যাপারে, বই দেখতে যেতে পারি, না কালকের দিনটা কারণ ঘোরা ফেরা সব তো হল, বাজার কেনা কাটি সব হল কিন্তু বই দেখাটা হলে ভালো হত আর কি, "

আহ সইফ আলী খান এখনও বই করছে।"

হ্যাঁ, তাহলে দেখা হবে কালকে, ভালো আইডিয়া দিলি তো তুই একদম, বুদ্ধিটা ভালো খাটিয়েছিস। হ্যাঁ, তাহলে mall টা'ও ঘোরা হয়ে যাবে, আর তারপরে show দেখা হয়ে যাবে বইটা না এটা ভাল বই, যে দেখবি"

তাহলে ওই হ্যাঁ, ওই বাজার টা floating বাজার যেটা, ওটা দেখবো ওটাও ঘোরা হয়ে যাবে। আর হ্যাঁ সন্ধ্যা বেলা হ্যাঁ হ্যাঁ, আর সন্ধ্যায় বেলা কি হবে যে ওখানে আহ তোর আহ ওই দিক দিয়ে আক্ক্রপলিস যাওয়া যাবে তারপর ওই যে বইটা" আহ কিসের উপর বলত, মানে এ কী? টপিক কী? বই এর ও action movie আর কে কে আছে সাইফ আলী খান আর, " ও রিত্তিক রোশন আর সইফ আলী খান করেছে আচ্ছা তাহলে তো দেখতেই হবে ভাই আর তো ভালোই তাহলে তুই বলছিস, " তুই কোথায় গেছেলিস রে দেখতে?

আহ মানে ভালোই হয়েছে তাহলে,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপর সন্ধ্যা বেলায় show টা মানে বই দেখে নিলে টাইম নেই mall ও ঘোরা হয়ে গেলো, আর খাওয়া দাওয়া করে চলে এলাম রাত্রে, তাই না,

না রে প্ল্যানেটেরিয়াম ওই ভিক্টোরিয়ার ওখানে যেটা ও হ্যাঁ গো সেখানে গেছিলাম। অনেক টিকিট বলছে জানিস টিকিটের দাম না, " বাড়িয়ে দিয়েছে দুশ টাকা, আর আমার না সেটা ওই দুশ টাকা দিয়ে ওই পনেরো মিনিটের show মানে গায়ে লাগে সেটা ঠিক আছে ওই আহ বাচ্ছাদের নিয়ে গেলে ঠিক আছে। আর আমার আমরা, আমাদের ভাই তারপর যারা এসছে ওখানে তারা বলছে আমরা কি বাচ্ছা, যে ওই গুলো দেখতে যাবো গ্রহ ফ্রহ।

আহ দেখাযাক যদি পরশুদিন তো তোর রাত্রিবেলা ট্রেন আছে যদি বেরোতে চাই packing ফ্যাকিং তো সব করে রাখবে আর তোর কি বলে, " সকালবেলার দিকে ওটা ঘুরে আসা যাবে আবার। যাবে আর কি, "

lighting দেবে colourful তারপর ওই water fountain গুলি না dance করবে dance মানে ওই তোর অন্য অন্য দিকে এ হবে আর কি fountain এ যেরকম ঝর্না,

না রে সেটা খুব ভালো দারুন show হয় উহ সত্যি খুব ভালো লেগেছে, আমি তো দ্বিতীয় বার গেলাম এবার। আমি জান একবার গেছিলাম আমার আহ এ আমার আহ পিসির ছেলে এসেছিল, ব্যাঙ্গালোর থেকে তার সাথে গেছিলাম আর একদিন কি হয়েছে না হঠাৎ ওর সাথে ঘুরতে গেছি ভিক্টোরিয়ায় এবার ওই যে তোর ভিক্টোরিয়ার ভেতর টা না বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা পার্কে একটু বসলাম, তারপর দেখলাম না সবাই পার্কের দিকে যাচ্ছে fountain হবে fountain হবে তারপর দেখি কিসের চলো আমরাও যাই, আর কোনো এ নাই চার্জ নেয় না জানি, আর পুরো চারিপাশে না ওই স্টেডিয়ামের মতোন যেরকম থাকে না বড়ো বড়ো সেরকম মানে এর ইট সিমেন্ট দিয়ে সেরকম আহ চেক ফেক করা, ওখানে লোকরা বসে, আর ওটা দেখে।

আহ না তারপরে এবারেও সব আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ lake তো এমনি ছোট-খাটো আর ওটা দেখবি তুই কত বড়ো হবে হ্যাঁ, হ্যাঁ, তো না রে আমার~আমার তো খুব ভালো লেগেছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে মানে এরকম দেখার জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় না, না উম আহ আচ্ছা ওই show টা আরম্ভ হয় তো পাঁচটা থেকে যখন একটু আহ কি বলব আলো শেষ হয়ে যায় অন্ধকার হয় কারন lighting অন্ধকারেই ভাল লাগবে না, তার জন্য ওই, ঠান্ডার বেলায় গিয়ে কি হয় আমরা ঠান্ডা কালেই গেছিলাম তো আহ তো পাঁচটায় অন্ধকার যখন হয়ে যায়, পাঁচটা থেকে আরম্ভ হয়েছিল হ্যাঁ, ওই সেবারে আর ভিক্টোরিয়ার ভিতরে যাওয়া হয় নি। কি রিপেয়ারিং চলছিল আর সেটা দেখা হল, আর এবারে সবাই যখন এসছে, এবারে গেছিলাম ভিক্টোরিয়ার ভিতরেই এই ফার্স্ট টাইম গেলাম আমি প্রথম বার এখানে থেকে মানে যখনি যেতাম না আহ reappearing বা বন্ধ এরকম,

হ্যাঁ, সেটাই হ্যাঁ, এখন খোলা আছে এই যে গেছিলাম না দু তিন দিন আগে, হ্যাঁ, ওখানে তো গেছি। হ্যাঁ রে খুব ভালো। চল না, আমরা সবাই মিলে ঘুরে আসি তাহলে, হ্যাঁ, হ্যাঁ চ, আমি সবসময় রেডি, যাওয়ার জন্য। হম আর christmass টাইমে তো চার্চে যেতে আমি আর বারনই করি না হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই যাবো, দেখি আর যদি এক দু জন পাই-পাই না হলে আমরা দুজনই যাই, আর কি

হ্যাঁ একা ভাল্লাগে না অন্তত একজন হলে সাথে খুব ভালো লাগে, অন্তত একজন কেউ হলে সাথে ভালো লাগে, বেশি জন না হলেও, ওই একজনই খুব অনেক হয়ে যায় হম হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার কোনো এ নেই,

হ্যাঁ, হ্যাঁ তাহলে সেটা করে নেব, চার্চটা যাব। তারপর ভিক্টোরিয়া যাব তারপর ভিক্টোরিয়ার পাশেই তো পার্কটা, তাহলে টাইম হলে অন্ধকার হলে ওখানে গিয়ে বসে থাকব, ওই front seat আগে নিয়ে নেব সামনেরটা তাড়া তাড়ি একটু গিয়ে আর তারপর দেখব হ্যাঁ,

হম হম হম ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে না রে কোনো plan থাকবে না এরকম কিছু আমরা যাব।

হ্যাঁ সেটাই, এই এতদূর থেকে এসছে ওই ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আর এখন আহ এ তোর শীতকাল বলে একটু ভালো লাগছে আর কি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা। হ্যাঁ দাদা কিমন আছ? hello হ্যাঁ, আর বলো সব, বাড়িতে সব ঠিক তো? হ্যাঁ দেখা হয়নি। এখন কাজ এর যা চাপ দেখছ না আর ঘর থেকে বাইরে বেরোই না। কাজ, কাজ দিয়ে ঘর ব্যাস এতটাই আছে। আর আর কিছু বলো তোমার। ডাক্তারের training করছিলে শুনতে পেলাম? হ্যাঁ হ্যাঁ ঐটার জন্যেই আমাকে phone করলাম তোমার কী বলবে, চাকরি করছি চাকরির সময় ঘর ঘর ঘরে চাকরি। খুব মানে মানে আমার dieting টা না খুবই মানে খারাপ হয়ে আছে। কী করে যে আমার ওপর দিয়ে আমার health টা খুব মানে খুবই খারাপ। কী করব না করব, সু~ সকাল বেলা দৌঁড়াতে যাব ঐ মনে ভাবি। তারপরে কী করব না করব তোমার দিয়ে আবার জেনে নিলে একবার পরামর্শটা তোমার মত হলে খুব ভালো হত। কী করি বল তুমি একটু ভালো ভাবে বলে দাও। হ্যাঁ নিশ্চয়ই এজন্যে তো তোমায় phone করলাম। না না এমনি মানে থেকে থেকে যেমনি পেট বেড়িয়ে গেছে, ঘরে খুব সমস্যা হয়, কাজ টাজ করতে পারিনা। ওপর দিয়ে health টা মানে খুব দু তিন দু~ দু চার দিন পর পর

ঘরে ঘরে জ্বর শরীর খারাপ, হ্যাঁ।

আচ্ছা আচ্ছা। মানে এটা সকান~ মানে যদি সকাল সকাল দৌঁড়াতে যাই তাহলে এইগুলা কি ঠিক থাকবে না উম এটার সাথে কোন সম্পর্ক নেই এগুলা জিনিসের। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা।

আচ্ছা আচ্ছা। আচ্ছা।

হ্যাঁ সেটা ঠিকই আছে। না আমি ঐটাই আমি জানতে চাইছিলাম আমি তো মানে শরীর খারাপ তো হতেই থাকে। কিন্তু যেই তোমাকে বললাম না কাজ কাজ দিয়ে ঘর তো ঐ ছেলেদের না পেটটা না খুবই বেড়ে যাচ্ছে। এটার জন্য কী করি বলত? পেটটা কমানোর কোন ওষুধ বা dieting কিছু আছে?

সেইটাই সেইটাই। হ্যাঁ সেইটাই।

হ্যাঁ সেইটার জন্যেই তো তোমায় phone করেছি আমি তো চাই না না আমার ভুঁড়িটা বাড়ুক।

আর সকাল সকাল ছোলা নিলে ভালো হয় নাকি? ঐটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাই আবার জিজ্ঞাসা করলাম একজন বলছিল তাই জন্য ভাবলাম তোমার কাছে জিজ্ঞাসা করে তারপরে কিছু করব। কেন তুমি তো এখন ডাক্তারের training করছ। তাই ভাবলাম তুমি তো সব কিছু এখন জানো। আরে মানুষ যেই line এ ঢুকে যায় মানুষকে তাই বলেই ডাকা start হয়। আহ ঐ আর তুমি চাইলে তুমি মানে ভালোই করবে, তুমি ডাক্তার হবে একদিন। পাড়ার লোকরা তোমার কাছে আসবে দেখাতে। তাহলে? সেইটাই এক~ পেছন~ পেছন গরম উম এক দুই সপ্তাহ আগে আমার জ্বর হয়েছিল। এমনভাবে জ্বর হয়েছে কী বলব। মানে গা একদম টকটকে পুরো গরম। এমন লাগছে মনে হচ্ছে মানে গায়ের মধ্যে না আগুন জ্বলছে এত জ্বর। হম ডাক~ ডাক্তার ফাক্তার দেখালাম। ডাক্তার বলল, এরম ভাবে জ্বর আমি প্রথমবার দেখছি অনেক দিন পরে এরকম patient এসছে। তারপরে সরকারি hospital এ গেলাম। ওখানে ভর্তি নিল। এ~ এক সপ্তাহ ওখানে ভর্তি ছিলাম। তারপরে এই কয়দিন আগেই বাড়ি ফিরলাম। এই তো তোমাকে phone করলাম। তোমাকে যখন জানতাম না। এই একজন বাড়ির পাশেই একজনের সঙ্গে কথা বলছিলাম উনি তোমার নামটা নিলো তখন মনে আসলো হ্যাঁ হ্যাঁ তুমিও তো আছ। এই আজকে phone করলাম। আর time ও কখন পাই কারোর সঙ্গে কথা বলার জন্য সেটা আছে না।

হ্যাঁ সেটা আছে। তোমার এটা কর্তব্য।

ঐ exercise করতে তেমন সব কিছু ঠিক হয়ে যাবে।

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হতে পারে। ও হো হো। হ্যাঁ, ডাক্তারও বলছিল এরম ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খুব হাসে খুব হাসে।

আচ্ছা ঠিক আছে আমি যাব হ্যাঁ, park এ যাই তো এখন। মানে ওখানে কী বলব অনেক সি~ শুধু senior citizen রা খুব থাকে। আমার যেতে অত ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ সেটা আছে। সেটা বিশেষ এক কথায় বললে ঠিক হয়ে না কালকে যে যাব ওদের সঙ্গে join করে নেব। ভালো কথা বললে তুমি। আর কিছু করতে লাগবে কি? আচ্ছা আচ্ছা।

আচ্ছা আচ্ছা আচ্ছা।

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

হ্যাঁ হ্যাঁ সেটা তো হবেই।